তোর হচ্ছে baby suite, বাবা suite টাইপের বা ছোটদের dress কিসে বেশি profit? এই এখন তো সামনে অ্যাঁ season তো আসছে ঠান্ডার. আমরা যদি এখন jacket তারপর হচ্ছে blanket দেখবি হাতিবাগান ফাতিবাগান যখন আমরা ঘুরতাম দেখতি না একশো টাকা করে blanket গুলো বিক্রি হত

ওগুলো তো ভালো হত.

idea তো অনেক কিছুই থাকে. কিন্তু ওই profit loss এর ব্যাপারটা তারপরে বিক্রি না হলে বেকার ওগুলো দিয়ে কি করবি? ওটাই হচ্ছে main tension. শুধু মুধু টাকাগুলো জলে যাবে, আর কিছু না. কিন্তু কিছু তো একটা start করতে হবে ভাই, এরাম ভাবে তো বসে থাকলে আর দিন যায় না. হম এমন কিছু করতে হবে যাতে তোর মানে loss তো সবকিছুতেই থাকে কিন্তু profit যেটাতে হয় profit দেখ প্রথমত কি বলতো শু~ শু~ শুরু করতে হলে সবাই সবাই এটা নিয়ে আশা করে। দেখবি একটা গান আছে না অ্যাঁ তোর হচ্ছে দেখবি ওই শ্যামা সংগীত

শ্যামা সংগীত একটা গান আছে না অ্যাঁ তোমার হচ্ছে কি যেন গানটা ভুলে যাচ্ছি দেখবি কালি পুজোর time এ খুব বাজে সামনেই recent কালী পুজো তখন দেখবি খুব বাজবে, ওই যে গানটা, বল না.

ওই যে অ্যাঁ তোর হচ্ছে রাজা হতে চাই না সাধ নেই এরাম একটা গান আছে না

হ্যাঁ right. চাইনা মাগো রাজা হতে. এই গানটার অর্থটা কী, আমি কি রাজা হতে চাই না? এ এটা তো সবাই চায়. হ্যাঁ সবাই চায় কিন্তু তাই বলে ওই খারাপ কাজ করে নয় সৎ পথে. না খারাপ কাজ কেন basically দেখ রা অ্যাঁ আমরা সবাই চায় যে আমি যেই business টাই করবো বা যেটাতে গিয়ে এগাবো সেটাতে যেন profit হয়, প্রচুর profit হয় মানুষ তো basically এরাম ভাবে দেখ আসলে তো হচ্ছে অ্যাঁ মানে তোর হচ্ছে income টা না? তুই কি কাজ করছিস কিসের business করছিস সেটা matter করে না but হ্যাঁ সৎপথে থেকে কাজ করাটা সবথেকে বেশি দরকার কি business করছিস সেটা নিয়ে matter করে না. সত্যি কথা বলতে এখন জামাকাপড়ের busuiness মানেই loss. এবার হ্যাঁ এবার যদি সেটা ও~ ভালো জায়গায় নিয়ে বসা যায় তাহলে profit আছে. কি বলতো এই যে এখন কেউ এরাম ভাবে অন্য জায়গায় মানে এইসব জায়গা ছাড়া এখন জামা কাপড় কেনা

বিশাল sell new market এ বিশাল sell.

কাজে দেবে না হলে জামা কাপড় নিয়ে মানে পুরো ঘরের লোকেদের পড়তে হবে কেউ নেবে না new market এ প্রচুর, new market এ মনে পড়ছে তুই একবার গেছিলি না ওই শতাকিরা গিয়েছিল তখন সত্যি কথা বলতে এখন cosmetics এরই sell নেই তাহলে আর জামা কাপড়ের কি sell থাকবে দেখ আর এখন ওইসব জামাকাপড় কেউ পরেও না গ্যাজরা ফেঁজরা পরতে এখন সব standard পছন্দ করে. আর new market এ ওই type এরই বিক্রি হয়. আরে new market এ অনেক দুর দুর থেকে মাল আসে ভাই, এরম

ঠিক ঠিক. ঠিক আছে আম~ আমি এখন কি বলছি, আমি এখন বলছি দেখ নাইটি তো খুব compulsory, নাইটি

পরে এখানে যেমন নাইটি সব পরে নাইটির ওপরে শাড়ি পড়ে মানুষ বেরিয়ে যায় সেটা আমি অনেক খেয়াল করেছি by the way.

ছোট capital এ ছোট capital এ আমি business start করছি, মানে এটাকে আমরা বলতে পারি কি বলতো এই business টা start করাতে হয়তো আমাদের profit হবে তার সাথে সাথে বহু মানুষ বহু মহিলারা আরো কাজ সুযোগ পেয়ে যাবে যারা সেলাই টেলাই করে

এটা ছোট capital এ একটা ভালোই business নাইটি.

তোর চেনা জানা কোন জায়গা আছে যেখানে এরাম মাল পাওয়া যায়? নাইটির? হ্যাঁ আমাদের এখানে একটা আছে, but অতটাও আমার মানে চেনাজানা নয়, মানে যেতে আসতে দেখি আর কি.

সেই ইনভে~ invest এর টাকাটা নিয়ে আমি তোর সঙ্গে একদিন খুব তাড়াতাড়ি করি. ঠিক আছে? দেখা করে চল আমরা শুরু করি. অত ভেবে লাভ নেই, start করতে হবে, start করে ফেলি. হম

start করতে যখন হবে, start করে ফেলি, দেখা যাবে কি হয় life এ উম Hindi বলেনা যেমন, দেখা যাক আমাদের life এ কি আছে.

দেখা যাক কী করা ও কী হয়. আচ্ছা, তাহলে কবে দেখা করবি বল. উম ধর আজকে তো হয়ে গেল অ্যাঁ তোর

হ্যাঁ আঠেরো তারিখ. ঠিক আছে দেখা করলে ধর শোল~ আঠেরো তো কুড়ি বাইশেই দেখা করছি চল, আমি যাই টাকা পয়সা অ্যাঁ bank থেকে তুলি তুলে start করব. যা হবে হোক. profit তো ও profit হয়া নিয়ে তো ইচ্ছা, loss হলে হবে. ঠিক আছে? চল টাটা, তোর অনেক time নিলাম, ঠিক আছে,

রাখছি টাটা হ্যাঁ, পরে কথা বলবো.

হ্যাঁ দাদা কেমন আছো? ভালো আছি বোন। তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাড়িতে সবাই ভালো আছে?

দাদা তোমাকে এই এম্ কদিন আগে বলেছিলাম না যে আমি একটা VIVO

হ্যাঁ মনে পড়েছে বল তো হ্যাঁ তো আমি Phone কিনছি কিন্তু VIVO টা VIVO Company র Phone টা Better হবে না অন্য কোনো Company র Phone কিনলেই ভালো হবে? আ দেখ Basically আমরা যখন Phone কিনি তার কিছু Requirement থাকে আমাদের যেমন হচ্ছে Camera Processer তার হচ্ছে কেউ কেউ তার Display পছন্দ করে আলাদা Purpose এর জন্য সবাই আলাদা আলাদা Phone চায় এবার Basically হচ্ছে তোর Purpose টা কি? যেহেতু কোন হিসাবে তুই Phone টা কিনছিস? তোর Main Daily Usage কি থাকবে? সেরকম হিসাবটা বললে হয়তো আমি বেশি ভালো বলতে পারব যে তোর জন্য কোন কোনটা Suitable হবে আমি তো Basically চাই যে আ Selfie বা Facebook Whatsapp

মানে হচ্ছে Day To Day Life এ Normal একটা Phone Usagelan:Eng জন্য আর একটা Take A Good Pictures On You

যেটা মনে হয় তোর এখানে Budget কোনো ব্যাপার আছে যে Around এত Budget এর মধ্য দিয়ে ফোন নিবি? না না ওরকম করো না। ভালো হওয়া নিয়ে কথা মানে যতটা ভালো হবে আমার জন্য Better না, অনেকদিন Phone টা Use করতে পারবো বা অনেক কিছু ওর Capacity টাও Better হবে না হুম. একদম. ঠিক কথা. কিন্তু এখানে আমি Budget এর কথাটা কেন বললাম Because দেখ অনেকজন যারা আছে Android Use করে যেই Phone গুলো এখন আমরা Use করে যাচ্ছি ওগুলো Android আরেকটা আছে IOS

ফোনগুলো একটা High Cost Phone আসে আর Android টা Budget Friendly Phone হয় Android Budget Friendly বলে এরকম না যে তার Performance খারাপ হয়। তো এবার হচ্ছে আর IOS মানে যেটা হচ্ছে তোমার Apple নিলে হ্যাঁ তার জন্য এই Budget টা বললাম যে Budget টা কিরকম আছে সেটার ওপরে তাহলে আমি তোকে Proper

আ তিরিশ হাজার মতো হলেই Better হয় তিরিশ হাজার হ্যাঁ ঠিক আছে তিরিশ হাজারের মধ্যে তাহলে আমি তোকে বলছি First আমার যেটা একটা Prefer তোকে করার আছে সেটা হচ্ছে One Plus Two T ঠিক আছে? One Plus Two T ওটা Around তোর চলে আসবে তো তিরিশ হাজারের ভেতরেই আছে Cost টা হচ্ছে তোর May Be ওরকম ছাব্বিশ সাতাশ

হ্যাঁ.

তো তুই যেরকম চাইছিস ঠিক আছে তুই যেরকম চাইছিস তোর Phone টা Just Like তুই যেরকম যাস

কারণ Phone টার মধ্যে তোর আছে কি বলবো? উম Phone টার মধ্যে তোর Better performance আছে Better সবকিছু আছে যেরকম তুই বললি ফোনটার মধ্যে আমি তোকে Phone টা Features গুলো পুরো Proper বলে দিচ্ছি Feature গুলো তুই দেখ ওখানে Phone এর RAM আর ROM এর একটা ব্যাপার থাকে যেটার জন্য আমরা Phone টাকে Smoothly Use করতে পারি ওটা দেখ Phone টাকে Smoothly Proper Use করার জন্য দুটো জিনিস খুবই দরকারি যেটা Basic সেটা হচ্ছে একটা হচ্ছে Phone এর RAM ROM কতটা যেটা তোর হচ্ছে Phone এর Storage Capacity ধরে রাখে আর Secondary হচ্ছে Processor যেটা

তো ফোনটার মধ্যে তো Twelve GB RAM পাবি Two Fifity Six GB ROM পেয়ে যাবি

Octa Core র Processor আছে 2.4 ghz Octa Core Processor আছে আর Main যে জিনিসটা যেটা তোর দরকার সেটা হচ্ছে তোর দরকার সেটা হচ্ছে তোর Camera তোর Phone এর পেছনের Camera টা হচ্ছে তোর পঞ্চাশ Megapixel এর Camera পাচ্ছিস পঞ্চাশ Megapixel একটা খুব সুন্দর Decent একটা OIS AI Camera পাচ্ছি Artificial Interagency যে AI থাকে তো মানে তুই Camera Photo তোলার সময় ধরো তুই কোন একটা Sunlight বা Sunset এর একটা কোন Photo তুলছিস তো Camera ওটা খুব Smoothly ভাবে Dictated করে নেবে যে তুই একটা Sunset এর Photo করছি তো সেই হিসাবে Camera র sensor নিজেকে Customise করে নেবে এরকম Selfie র দিক থেকেও সেরকমই Selfie র দিক থেকে ওতে May Be তুই ষোলো না বত্ৰিশ Megapixel একটা

খুবই Decent আর Noisy ছাড়া Beacuse One Plus এর One Plus আমরা সবাই জানি ও নিজের Performance জন্য আরো ওর Camera প্রচন্ড ভালো Camera হয় Because ওর Camera Lens যেগুলো Use করা হয় Sony থেকে Inspired আছে Sony র Camera থেকে Inspire করা Lense গুলো যেগুলোকে ছোট করে দেওয়া হয়েছে এখন তার জন্য মানে Phone এর জন্য ছোট করে দিয়ে ওটাকে Recent use করে আর Battery যেহেতু বলছে Battery চার হাজার পাঁচশো MH একটা Battery Decent একটা Battery পাবি যেটা তোর Already long তোর সাথে চলে যাবে Because তুই একটা Heavy Usage করছিস না Heavy Usage না করলে All Day Long তোর একটা পুরো Battery চলবে. তার সাথে তুই Sixty Seven Watt এর একটা হূক চার্জার পাচ্ছিস যেটা তোর Phone টাকে Around Fourty Not Fourty Is A Thirty Two Thirty Thirty Fourty এরকম Minutes এর মধ্যে Full র Charge র করে দেবো Thirty Minutes To Fourty Minutes AroundnFull Charge করে দেবে এবার তোর Daily Use র যা তুই Easily করতে পারবি ওটাতে কোনো সমস্যা তার মধ্যে ওটা Amoled Display আছে Amoled Display কি হয় Normal IPS Display তে আমরা কি করি যে Pictures গুলো দেখি সেগুলো Proper ভাবে মানে কি বলবো? একটু Fade হয় Colour টা আর Amoled Display তে কি হয়? Colors Satuation একটু বেশ সুন্দর Colour Satuation দেয় Colour গুলো আরো বেশ সুন্দর

তুই দেখবি Whatsapp Sorry তুই Youtube Videoতে তো তুই দেখবি?

এবার সেই মুহূর্তে যখন তুই Video Quality যখন তুই দেখবি দেখ Video Quality যদি ভালো না হয় কারোরই Interest লাগে না যে কোনো Video দেখতে তো সেই মুহূর্তে তো Amoled Display প্রচন্ড ভালো কাজ দেবে আর Touch Sensibility ভালো যেমন আমরা অনেক সময় কি হয় আমাদের হাতটা

খাচ্ছিস কিন্তু বা হাতটা যেখানে আছে আমি কবে Use করতে চাইছিস সেই একটা হাত দিয়েই Use করতে চাইছিস তখন এটাতে IPS Display হলে একটু Lack করে But Amoled Display Touch Sensibility প্রচন্ড ভালো

তাই জন্য তুই ওখান দিয়ে Touch টা করতে Easily তোর Use এ করতে পারবি আর তার উপর Fingerprint Sensor আছে On Display যেরকম অন্য Phone এর কি Side এ থাকে এগুলো থাকে তো ওটা হচ্ছে On Display Finger Display এর ওপরে পুরো Finger Print বসানো আছে যেখান থেকে তোর খুব ভালো হবে Even face id তো থাকেই এখন Normally হয়ে গেছে তো Face Id

হ্যাঁ আমার মনে হয় কি হুম বল

কারণ এখন অফিস করছি তো Laptop টা মনে হচ্ছে বেশি ভালো আমার জন্য

Obviously এখন Phone আমাকে Help করে কিন্তু Laptop টা আমার মনে হয় যে আমাদের তো Daily Use এর জন্যই মোটামুটি আ phone টা ঠিক আছে. কিন্তু hardy usage র জন্য আমি phone টা কখনো use করতে পারি না কারণ phone তো hang করে তো computer ভালো হবে না laptop ভালো হবে? আর Computer টা কি বলতো? আমি Carry করতে পারবো না Laptop টা এখানে মানে কোথাও গেলে আমি নিয়ে যেতে পারব তো Laptop টা Phone এর থেকে আমার কতটা Better আমায় কাজ করতে সুবিধা দিতে পারে বলতো? দেখ Main যে জিনিসটা Phone আর Laptop দুটো দুটো Purpose এ আলাদা Usage হয় এবার এটাও Same যে তোর হচ্ছে Usage এর ওপরে Depends করে যদি কি Type এর Use মানে User তুই? কি Type Type এর User যেমন হচ্ছে তুই যদি Office Work করিস তো Office Work Obviously একটা Laptop এর থেকে ভালো তোর কখনো একটা Phone করতে পারবে না Because Laptop এর ভেতর MS Word MS Oiffce MS Excel এগুলো তো লাগেই Office এ Ok

তো Phone সেগুলো তোকে অত Easy ভাবে Provide করবে না কিন্তু এই জায়গায়ও তোর যেহেতু তুই All In one দেখ All In One একটা জিনিস যদি চাস তাহলে All In One তোর হচ্ছে কি বলতো? Phone টাও কিছু কিছু জায়গায় কাজ করে মানে Phone এরও একটা Advantage আছে Laptop এরও একটা Advantage আছে দুজনেরই Disadvantage As Well As আছেই তুই Laptop টাকে নিজের সাথে Carry করতে পারবি সবই করতে পারবি কিন্তু তুই কি বলতো ধর তোর কি রকম বলবো একটা Situation এমন একটা Situation আছে যেই Time এ তোকে Running কাজ করতে হবে সেই Time এ ধর তাড়াতাড়ি কেউকে Fast Forward কিছু একটা করতে হবে তবে কাউকে একটা Email Forward করতে হবে সেই জায়গায় তো Laptop টা প্রচন্ড Handy Because একটা Message তুই একটা Keyboard পাচ্ছিস Keyboard Sanction পাচ্ছিস ওখানে তোর Mainbeld Mouse পাচ্ছিস তো ওখানে নিজের তাড়াতাড়ি Work মানে Work এর যে Progress ওটা প্রচন্ড Fast হয়ে যাবে সেই জায়গায় Keyboard সেখানে সেটা করবে না কিন্তু As A Same Time তোকে ধর একটা কি বলবো Video করতে হবে তোকে কি করতে হবে? একটা Phone তখন তোর Phone টা তোর কাজে লাগবে যে Phone দিয়ে তুই Video করলি তারপরে Phone এর Data টা তুই Lap ই তে Transfer করলি Then তুই সেই Data টাকে তুই কাউকে forward করছিস Send করছিস সেটা একটা Proper একটা আলাদা জায়গা Phone এর সাথে

Laptop টা Windows Windows এর ওপর Run করে Laptop আর একটা Phone এর থেকে Laptop এর Processor প্রচন্ড High Processor Level এর যায় তো তার জন্য দুটো ভালো কিন্তু যেমন তুই যেমন Phone টা তুই User বুঝলি Phone টা Easy To Charge